আর পিছনে অনেক গাছপালা রয়েছে।

নদীটির পাশে সাইড -এ কিছু লোক রয়েছে এবং কিছু গাড়িও রয়েছে।

এখানে একজন সিস্টার বসে রয়েছেন এবং সাথে তিনজন লোকও রয়েছে।

বিল্ডিং -টির পাশে দুটো গাছও রয়েছে।